কোনো একটা পার্লার অথবা কোন একটা সেলুন।

ঘর গুলো লক্ষ করে দেখা যাবে এখানে ব্যায়ামের বিভিন্ন সামগ্রী রয়েছে এর থেকে বোঝা যায় যে এটা--

হতে পারে কোনও একটায় জিম ।

পুরুষ লোকের জুতো রাখা রয়েছে।

এখানে একটা খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে।

নিচে ভালো করে লক্ষ্য করে দেখা যাবে অনেকগুলি ক্ষেত।

এবং ভালো করে লক্ষ্য করলে--

মানে পার্ক বলছি কারণ পিছনে একটা স্লাইডও লক্ষ করা যাচ্ছে।

বাঘাযতীন বাঘ এবং সঙ্গে একটা--

যেটা ত্রিপুরার মধ্যে একটা জাগা ।

জোড়া জোড়া করে বসে রয়েছেন।

এবং হলুদ রঙের বস্তা।

এখানে আমরা দেখতে পাচ্ছি যে--